জেএমএল এ স্ক্রিপ্ট কনসোল এবং স্ক্রিপ্ট কমান্ডস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব স্ক্রিপ্ট কমান্ড সম্পর্কে
স্ক্রিপ্ট কনসোল উইন্ডোর ব্যবহার
স্ক্রিপ্ট কমান্ড ব্যবহার করে মডেলের প্রদর্শন বদলানো
প্যানেলের টেক্সটের লাইন প্রদর্শন করা
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জেএমএল অ্যাপ্লিকেশনে আণবিক মডেল তৈরী এবং সম্পাদন করতে জানতে হবে
না হলে নিম্নলিখিত লিঙ্ক থেকে প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1204 জেএমএল সংস্করণ 1222 এবং জাভা সংস্করণ 7 ব্যবহার করছি
জেএমএল প্যানেলের প্রদর্শনের পরিবর্তন মেনু বারে বিকল্প বা পপ আপ মেনুতে বিকল্প বা স্ক্রিপ্ট কনসোলে কমান্ড লিখে করতে পারি
আমরা আগের টিউটোরিয়াল মেনু বার এবং পপ আপ মেনু ব্যবহার করে প্রদর্শন পরিবর্তন সম্পর্কে শিখেছি
এই টিউটোরিয়ালে আমরা স্ক্রিপ্ট কমান্ডের ব্যবহার সম্পর্কে শিখব
কমান্ডের সেটকে স্ক্রিপ্ট কমান্ড স্ক্রিপ্ট কমান্ড বলা হয়
স্ক্রিপ্ট কমান্ড পর্দায় মডেলের প্রদর্শন নিয়ন্ত্রণ করে
জেএমএল রাসমল এর উপর ভিত্তি করে একটি কমান্ড ভাষা ব্যবহার করে
এই ধরনের কমান্ড লেখাকে স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিং বলে
জেএমএল স্ক্রিপ্টিং ভাষার তথ্য এবং কমান্ডের তালিকা এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য httpchemappsstolafedujmoldocs এখন স্ক্রিপ্ট কমান্ডের ব্যবহার
স্ক্রিপ্ট কমান্ড স্ক্রিপ্ট কনসোল উইন্ডোতে লেখা হয়েছে
স্ক্রিপ্ট কনসোল হল জেএমএল এর কমান্ড লাইন ইন্টারফেস
এটি মেনু বারে ফাইল এর নীচে এবং কনসোল বিকল্পে উপলব্ধ
পর্দায় এটি প্রোপেন মডেলের সাথে জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডো
এখন স্ক্রিপ্ট কনসোল সম্পর্কে শিখি
একটি স্ক্রিপ্ট কনসোল উইন্ডো খুলতে মেনু বারে ফাইল মেনুতে টিপুন
ড্রপ ডাউনে নীচে স্ক্রোল করে কনসোল এ টিপুন
জেএমএল স্ক্রিপ্ট কনসোল উইন্ডো পর্দায় প্রর্দশিত হয়
কনসোল উইন্ডোতে কমান্ড লিখতে টেক্সটের ক্ষেত্র রয়েছে
উইন্ডোর নীচে স্ক্রিপ্ট এডিটর উইন্ডো খুলতে একটি বোতাম রয়েছে
অন্যান্য বোতাম যেমন ভ্যারিয়েবলস ক্লিয়ার হিস্টরি এবং স্টেট ও এই উইন্ডোতে উপস্থিত রয়েছে
হেল্প বোতামে টিপে উপলব্ধ স্ক্রিপ্ট কমান্ডের তালিকা প্রদর্শনের পৃষ্ঠা খুলুন
ওক বোতামে টিপে এই উইন্ডো বন্ধ করুন
এখন কয়েকটি সহজ স্ক্রিপ্ট কমান্ড দেখি
কমান্ডগুলি কিভাবে লেখে স্ক্রিপ্ট কনসোল উইন্ডোতে প্রম্পটের পর কমান্ড লিখুন
স্ক্রিপ্ট কমান্ড কমান্ড কমান্ড শব্দের সাথে শুরু হয়
স্পেস দ্বারা পৃথক করা প্যারামিটারের সেট ব্যবহার করে এগোন এটি লাইনের সমাপ্তি চিহ্ন বা সেমিকোলন দ্বারা শেষ হয়
কমান্ড লেখা শেষ না হওয়া পর্যন্ত এই কমান্ড লাল রঙে প্রদর্শিত হবে
কমান্ড সক্রিয় করতে কীবোর্ডে Enter কী টিপুন
আমি কনসোল বড় করে কেএমএজি স্ক্রীন ম্যাগনিফায়ার ব্যবহার করছি
এখন প্রোপেনের সকল কার্বন কমলা রঙে বদলাতে কার্সার স্ক্রিপ্ট কনসোল উইন্ডোতে রাখুন
ডলার প্রম্পটে লিখুন সিলেক্ট কার্বন সেমিকোলন কলর এটমস ওরেঞ্জ কীবোর্ডে Enter কী টিপুন
এখন প্যানেলে প্রোপেন মডেলের সকল কার্বন কমলা রঙে রয়েছে
এখন সকল বন্ধনের রঙ নীল এ বদলাতে ডলার প্রম্পটে লিখুন সিলেক্ট এএলএল বন্ডস সেমিকোলন কলর বন্ডস ব্লু এখন Enter কী টিপুন
প্রোপেন মডেলে সকল বন্ধন এখন নীল রঙে রয়েছে
এরপর বন্ধনের আকার পরিবর্তন করি
ডলার প্রম্পটে লিখুন উয়ারফ্রেমে 005 দশমিক সংখ্যা অ্যাংস্ট্রমস এ বন্ধনের ব্যাসার্ধ উল্লেখ করতে ব্যবহৃত হয়
Enter টিপুন
প্রোপেন মডেলে বন্ধনের আকারে পরিবর্তন লক্ষ্য করুন
একইভাবে বন্ধনের আকার বৃদ্ধি করতে প্রম্পটে লিখুন উয়ারফ্রেমে 01 আবার বন্ধনের আকারে পরিবর্তন লক্ষ্য করুন
পরমাণুর আকার বদলাতে আমরা স্পেসফিল কমান্ডের পর দশমিক সংখ্যা ব্যবহার করব
ডলার প্রম্পটে লিখুন স্পেসফিল 02 দশমিক সংখ্যা অণুর ব্যাসার্ধ উল্লেখ করে
এখন Enter টিপুন
প্রোপেন অণুতে পরমাণুর আকার হ্রাস পাওয়া লক্ষ্য করুন
একইভাবে পরমাণুর আকার বৃদ্ধি করতে লিখুন স্পেসফিল 05 Enter টিপুন
আপনি পরিবর্তন লক্ষ্য করুন
অথবা আমরা সিপিকে কমান্ড এর পর শতাংশ বা দশমিক সংখ্যা ও ব্যবহার করতে পারি
শতাংশ পরমাণুর ভান ডের ওয়ালস ব্যাসার্ধকে বোঝায়
উদাহরণস্বরূপ লিখুন সিপিকে 20 Enter টিপুন
পরমাণু আকারে পরিবর্তন লক্ষ্য করুন
জেএমএল প্যানেলে টেক্সটের লাইন প্রদর্শন করতে কমান্ড লেখা সম্ভব
টেক্সটের কমান্ড লাইন সেট এচো দ্বারা শুরু হয়
এটি পর্দায় টেক্সটের অবস্থান দ্বারা অনুসৃত হয়েছে
আমরা প্যানেলের উপরের কেন্দ্রে প্রপাণে হিসাবে অণুর নাম প্রদর্শন করব
তাই লিখুন সেট এচো টপ সেন্টার সেমিকোলন এচো প্রপাণে Enter টিপুন
আমরা প্যানেলের উপরের কেন্দ্রে প্রপাণে টেক্সট দেখতে পারি
প্যানেলে অন্যান্য টেক্সটের লাইনও দেখাতে পারি
আমি প্যানেলের নীচের বাম কোণায় কিছু টেক্সট চাই
ডলার প্রম্পটে লিখুন সেট এচো বটম লেফ্ট সেমিকোলন এচো থিস আইএস a মডেল ওএফ প্রপাণে Enter টিপুন
প্যানেলের নীচের বাম কোণায় টেক্সট লাইন দেখতে পারেন
আপনি প্রদর্শিত টেক্সটের রঙ আকার এবং ফন্ট ও পরিবর্তন করতে পারেন
আমি এরিয়াল ইটালিক ফন্টে টেক্সট চাই
ডলার প্রম্পটে লিখুন ফন্ট এচো 20 এরিয়াল ইটালিক Enter টিপুন
এটি টেক্সটকে এরিয়াল ইটালিক ফন্টে রূপান্তর করে
টেক্সটের রঙ বদলাতে আমরা কলর এচো এর পর কলরের নাম ব্যবহার করব
তাই লিখুন কলর এচো য়েলো এবং Enter টিপুন
এখন ফন্টের রঙে পরিবর্তন লক্ষ্য করুন
একইভাবে আরো অনেক কমান্ড অন্বেষণ করে পরিবর্তন দেখতে পারেন
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি স্ক্রিপ্ট কমান্ড এবং স্ক্রিপ্ট কনসোল সম্পর্কে
এছাড়া স্ক্রিপ্ট কমান্ড ব্যবহার করে মডেলের ডিসপ্লে বৈশিষ্ট্য পরিবর্তন করা এবং প্যানেলের টেক্সটের লাইন প্রদর্শন করাও শিখেছি
এখন 3 methyl পেন্টানে এর মডেল তৈরি করুন
কমান্ড ব্যবহার করে এগুলি করুন সকল হাইড্রোজেনের রঙ নীল এ বদলান
সকল বন্ধনের রঙ লাল এ বদলান
এবং অণু স্পিন এ সেট করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspoken tutorialorgWhat is a Spoken টিউটোরিয়াল এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ